মনে এক হচ্ছে দেখে যে এটা কোনো মিউজিক স্কুল।

এখানে বিশাল বড় একটি পুজোর মণ্ডপ দেখা যাচ্ছে সামনে অনেকটা জায়গা জুড়ে ফাঁকা মাঠ ।

ব্যাঙ্ক -টির সামনে একটি স্কুটি দাঁড়িয়ে আছে এবং সামনে কিছু টঞ্চিপ রাখা রয়েছে ।